ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি একটি বড় গেরেজ ।

তার সাথে একটি করে টেবিল রয়েছে।

সাইটের দিকে একটি সাইনবোর্ডের সাথে কয়েকটি চেয়ার লাগানো আছে।

ওপরের দিকে কয়েকটি লাইট জ্বলতে থাকতে দেখা যাচ্ছে দেওয়ালের উপরে একটি মনিটর লাগানো আছে।

সামনের দিকে একটি দরজা খোলা আছে।

সামনে অনেকগুলো মাল সাজানো আছে বক্সে।

চারিদিকে ছবুজ গাছপালা ঢেকে রাখছে বাড়িগুলোকে মনে হচ্ছে।

সামনে একটি সবুজ কালারের টিন দেখতে পাচ্ছি।

সাইডে একটি উঁচু পাহাড় দেখতে পাচ্ছি।

কয়েকটি বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

দূরে একটি পাহাড়ের উপরে মনে হচ্ছে টাওয়ার লাগানো আছে।

ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাইনিং টেবিল রাখা আছে আর কয়েকটি ছোফাসেটও রাখা আছে।

ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি সামনে পূজা করেছেন।

সামনে ছোট বাচ্চার খেলনা জিনিস দেখতে পাচ্ছি।

দোকানটির সামনে কয়েকটি মোম লাগানো আছে সামনে একটি ব্রেঞ্চ রাখা আছে।

বাড়িটি সাদা এবং নীল কালার করা আছে।

বাড়িটির উপরে কয়েকটি সাইনবোর্ড লাগানো আছে।

বাড়িটির মনে হচ্ছে কাজ চলতেসে।

নদীটির মধ্যে অনেক বড়ো বড়ো পাথর দেখতে পাচ্ছি।